ছেলেগুলো বিভিন্ন রঙের পোশাক পড়েছে।

বারান্দার ছাদে টিন -এর শেড রয়েছে।

বারান্দায় দেওয়ালে একটি ফায়ার এক্সটিংউজার বা অগ্নি নির্বাপক যন্ত্র ঝোলানো আছে।

এই ছবিটিতে একটি নির্মানাধীন ভবনে ছাদের দৃশ্য দেখা যাচ্ছে।

বস্তাগুলি মাটির উপরে রাখা এবং গুদামে ছাদের নীচে স্তুপাকারে সাজানো আছে।

দোকানের ঠিকানা কিশোর সংঘ মোড় আলিপুরদুয়ার হিসেবে উল্লেখিত রয়েছে।

দোকানটির সামনে একটি নীল রঙের ব্যানার লাগানো আছি।

এই ছবিতে একটি পাকা সেতুর দৃশ্য দেখা যাচ্ছে যা একটি নদীর উপর দিয়ে বিস্তৃত।

ছবিটিতে বিভিন্ন ধরনের ওষুধ এবং স্বাস্থ্য বর্ণ সাজানো রয়েছে।

কাউন্টারের পিছনে দেওয়ালের তাকগুলিতে বিভিন্ন ওষুধের বাক্স ও সিরাপ রাখা আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একদল বৈদ্ধ সন্ন্যাসী।

অনেকগুলি পাখি দেখা যাচ্ছে এই দোকানটিতে।

ছবির কেন্দ্রে একটি দোতলা ভবন দেখা যাচ্ছে।

অনেকগুলি মানুষ রয়েছে এই বিল্ডিংয়ের সামনে।

ভবনের সামনে বেশ কয়েকটি মোটর বাইক পার্ক করা রয়েছে।

অনেকগুলি গাড়ি রাখা আছে এই পাম্পটিতে।

তিনটি বোতল রাখা রয়েছে এই ছবিটিতে।

ছবিটিতে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটির দেওয়াল পাকা দিয়ে তৈরি।

রিং -টির চারপাশে দড়ি দিয়ে ঘেরা এবং উপরে মেটাল ফ্রেম দিয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

ঘরগুলি কাট দিয়ে তৈরি করা হয়েচে।

ভবনের গায়ে রাজা ভাতখাওয়া নামটি লেখা আছে।

ছবিটিতে বেশ কয়েকটি সেলাই মেশিন টেবিলের উপর সাজানো আছে।

প্রবেশ পথটি একটি ধাতব কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে।

মূর্তিটি সবুজ পোশাক পরিহিত এবং সজ্জিত।

গুহাটি পাথরের গঠন দ্বারা তৈরী।

আশেপাশে সবুজ ঘাস এবং গাছপালা দেখা যাচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে শোরুম এর ছাদ এবং আশেপাশে সাজানো রয়েছে সবুজ সাদা এবং কমলা রঙের বেলুন ।